ফার্মেসিতে একটি সিলিং ফ্যান লাগানো আসে ।

গেটটি ফুল দিয়ে সাজানো আসে।

দুকানের বিতর কয়েকটি চেয়ার রাখা আসে।

গোডাউনটিতে অনেকগুলি বই রাখা আসে।

গোডাউনটিতে অনেকগুলি বই প্যাক করা আসে ।

জলাশয়টিতে একটি নৌকা দেখিতে পাইতেসি।

এখানে একটি টুল টোল গেট দেখিতে পাইতেছি।

পাকর্টিতে কয়োক-কতকগুলি গাছ দেখতে পাইতেসি।

পার্কটিতে ছোটো বাচ্চা দেখা যাচ্ছে।

রাস্তাটির পাশে একটি স্কুল দেখা যাচ্ছে।

এখানে একটি কমন রুম দেকিতে পাইতেসি।

চেয়ারের সামোনে একটি টেবিল রাখা আসে।

চেয়ারগুলিতে কয়েকজন লোক বসে আছেন।

রুমটিতে একটি বড় পিকচার লাগানো আসে।

পিকচারটিতে বাবাসাহেব আম্বেদকরের ছবি দেখা যাচ্ছে।

মসজিদের ভিতরে একটি ডিজিটাল ক্লক লাগানো আসে।

মাঠটিতে ছুটো বাইচ্চারা ক্রিকেট খেলিতে দেখা যাচ্চে।

মাঠের পাশে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে।

স্কুলটির সামোনে একটি আর্ট দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে কংক্রিটের ব্লক দেখা যাচ্ছে।

ব্যাংকটির বারান্দায় দুইজন লোক বসে আছেন।

পোস্টারটিতে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

এখানে একটি কম্পিউটার এর দোকান দেকিতে পাইতেসি।

এখানে একটি টয়োটা কার দেখা যাচ্চে।

জিম সেন্টারটির ফ্লোরে কার্পেট লাগানো আছে।

এটির সামোনে কয়েকটি বাইক দেখা যাচ্ছে।

টাওয়ারটিতে কয়েকটি এন্টিনা লাগানো আসে।

স্কুলের পাশে একটি গার্ড ওয়াল দেখিতে পাইতেসি।

সেলুনটির ভিতরে কয়েকটি চেয়ার রাখা আসে।

সেলুনের ভিতরে ফ্লোরটিতে টাইল লাগানো আসে ।

রুমটিতে কতগুলো সোফা রাখা আছে।

রেস্টুরেন্টের ভিতরে কতগুলি দ কতগুলি চেয়ার দেখা যাচ্ছে।